এখানে ওপর থেকে একটা জায়গার ফটোর ওঠানো হয়েছে।

এটা একটা আমরা হোটেল -এর ফটো দেখতে পাচ্ছি।

জলের পাশে আমরা দেখতে পারছি ঘন ফরেস্ট বা জঙ্গল রয়েছে।

ফার্স্ট ফ্লোর -এ উইনডো -তে আমরা কিছু ছেলে দেখতে পাচ্ছি যারা দাঁড়িয়ে রয়েছে।

এখানে বিশাল বড় একটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি।

একটি ফ্রিজ দেখা যাচ্ছে যে ফ্রিজে অনেক রকম কোল্ড ড্রিংকস রাখা রয়েছে।

এটা একটা এস্টেশনারী দোকানের ফটো রয়েছে।

এই দোকানে শুধু রুই মাছগুলোই দেখা যাচ্ছে।

রাস্তার বাঁদিকের একটি দোকানে ডামি হাতি ঘোড়া দেখা যাচ্ছে।

রাস্তার ডানদিকে একটি দোকানের সামনে দুজন লোক বসে আছে।

যেখানে মাটি খনন করা হচ্ছে জে_সি_বি দিয়ে।

লাউড স্পিকার -গুলো আপাতত অফ আছে যেহেতু কোনও লাইট জ্বলছে না উপরের।

এই বিল্ডিং -টির চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে।

বিল্ডিংয়ের সামনে বেশ কিছু বড় বড় গাছ দেখা যাচ্ছে।

এই ফটোতে আমরা কোন লোকজনও দেখতে পাচ্ছি না।

এই ফার্মেচিতে -তে একটি বড় টেবিল এবং একটি চেয়ার রাখা রয়েছে।

এই জলাশয়ে ওপরে একটি বাঁশ রোপন করা আছে যেটাতে লাইট লাগানোও রয়েছে।

এই ফটো -তে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এইটা একটা কসমেটিকের -এর দোকান রয়েছে।

এই ফার্ম -এ কোনো লোকজন দেখা যাচ্ছে না।

দেখতে পাচ্ছি চারদিকে একটা খোলা মাঠ রয়েছে যেই মাঠের মধ্যে ধান চাষ করা হয়েছে।

এই ফটো -তে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি যে দোকানে টেবিল -এর উপরে একটি ক্যালকুলেটর ও একটি চাবি রাখা রয়েছে।

সবাই নিজ নিজ সাজে সজ্জিত হয়েছে।

এই রুমটি -টি এয়ার কন্ডিশন রয়েছে যেহেতু এখানে এয়ারবক্স আমরা দেখতে পাচ্ছি।